লাইট আ- খুব ভাল লাগছে দেখতে।

এখানে ঠাকুরমশাই আছে। লোকজন আসে পুজো দিতে ।

খুবই ভালো। খুবই ভাল লাগছে। খুবই ভাল লাগছে।

কোথাও ঘুরতে যাচ্ছে। খুবই সুন্দর জায়গা। গাছপালা লোকজন জু --

এ বাইক দাঁড়িয়ে আছে।

উমমমম লোক বসে আছে। অনেক জল আছে কত কি।

কত জল আছে বিস্কুট আছে। কত কি রাখা এখানে খাওয়ার যাব যত জিনিস ।

সমুদ্রের পাশে একটা লঞ্চ আছে।